অনেকগুলো গাছের পাতা দেখতে পাচ্ছি সবুজ রঙ্গের।

নীল রঙ্গের ট্রাক্টর দেখা যাচ্ছে।

এখানে একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছি।

চারদিকে অনেকগুলো কাপড়কে ঝুলিয়ে রেখেছে।

প্লেনতার মধ্যে লেখা রয়েছে ইন্ডিগো ।

এখানে একটা স্কুলের গেট দেখতে পাচ্ছি।

এখানে একটা টিনের ছাউনি দেওয়া একটা ঘর দেখতে পাচ্ছি।

দূরে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে।

একটা কাচের বয়াম দেখতে পাচ্ছি। ফ্রিজের ভিতরে অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস দেখা যাচ্ছে।

অনেকগুলো তার ঝুলে রয়েছে ওপরে একটা ফ্যান দেখতে পাচ্ছি।

একটা কাঠের টেবিল দেখতে পাচ্ছি।

এখানে একটা সুইমিং পুল দেখতে পাচ্ছি।

কিছু খুটি মতন সাদা সাদা দাড়িয়ে রয়েছে একটা তার দেখতে পাচ্ছি।

উপরে টিনের শেড দেওয়া রয়েছে।

সুন্দরভাবে রঙ করা রয়েছে।

ওয়ালের মধ্যে অনেকগুলো ফটো লাগানো রয়েছে।

রুমের উপরে অনেকগুলো প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো রয়েছে।

অনেকগুলো মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখছি সামনে একটা টেবিল দেখছি টেবিলের উপরে একটা ফুলদানি দেখা যাচ্ছে।

এখানে একটা দোকান দেখা যাচ্ছে দোকানের ভিতরে র‍্যাক এর মধ্যে --

এখানে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

সামনে একটা বাইক দাঁড় করানো রয়েছে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছেন।